তাদের কোমড়ে নানা রকমের রঙ বেরঙ্গের বেল্ট বাঁধা আ--

এই ছবিটিতে একটি রেল গেট দেখা যাচ্ছে যার মধ্যে বিপদ বলে একটি সংকেত দেওয়া আছে এবং একটি দোকান রয়েছে যার সামনে অনেকজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবিটিতে মুক্ত আকাশ দেখা যাচ্ছে এই আকাশের নীচে দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে ।

এই ছবিটিতে একটি বড় মাঠ দেখা যাচ্ছে মাঠের পাশে লোহার রেলিং করে রাখা আছে মাঠের মধ্যে দুটি বড় বড়--

রানী কালারের একটি সবুজ কালারের এবং একটি মেরুন কালারের এবং একটি লম্বা নীল কালারের শাড়িও দেখা যা--

এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি গাড়ির উপর একটি চেয়ার -এর পেছনে সুন্দর করে ফুল দিয়ে সজ্জিত করা আছে। সেই চেয়ার - এর উপর একজন লোক বসে রয়েছেন।